বললাম না যে ওরকম off season খুব ভালো ভাবে তুই দেখতে পারবি হ্যাঁ আহ ঠিক আছে তো আহ তুই আসবি কোনো দিন কলকাতায় আমি তোকে পুরো কলকাতা ঘোরাবো আর কলকাতার যেখানটা যেখানটা ভালো ভালো ঘোরার জায়গায় আর তুই হাওড়া bridge এর নিচে যে নৌকাগুলি চলে না তোকে ওখানটায় নিয়ে যাবো খুব সুন্দর লাগে সকালবেলায় ওখানটা হা ঠিক আছে যাবো হম তুই আসবি একদিন এক সপ্তাহের জন্য আমি তোকে পুরো ঘুরিয়ে দেব ঠিক আছে

এই তো যাচ্ছি একটুখানি কাজ করবো তারপর আবার phone করবো তোকে একটু পরে ঠিক আছে

মহাভারতের রচয়িতার নাম কি ছিল? মহাভারতের রচিয়তা হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বা সংক্ষেপে ব্যাসদেব। মহাভারতের অপর নাম লেখ। কি ছিল? মহাভারতেই মহাভারতকে দেয় ভারত বেদ সংহিতা ইতিহাস প্রকৃতি বিভিন্ন নামে অবিহিত করা হয়েছে, আবার মহাভারতের শ- লোক সংখ্যা শত সহস্র হওয়ার জন্য এর নাম হয় শত সহস্রি সংহিতা। মহাভারতের ভাগগুলি কি নামে চিহ্নিত বা আহ অভিহিত? মহাভারতের ভাগগুলি পর্ব নামে চিহ্নিত বা অভিহিত। মহাভারত কয়টি পর্ব ও কি কি? মহাভারতের কয়েকটি মহাভারতের আঠারোটি পর্ব আছে। সেগুলি হল যথাক্রমে আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্ধ পর্ব, বিস্ম পর্ব, গ্লোন পর্ব, কর্ণ পর্ব, শৈল পর্ব, শক্তিক পর্ব, স্ত্রী পর্ব, শা- শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মহা- প্রধানিক পর্ব, সরবরাহন পর্ব। মহাভারতের এই- রকম মহাভারতের এরকম নামের তাৎপর্য কি?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 মহাভারত মস্তুতে মহাভারতের আহ শ্লোক সংখ্যা কত? মহাভারতের লোক সংখ্যা এক লক্ষ। মহাভারতের রচনার সম্ভাব্য সম্ভাব স্তর গুলি উল্লেখ কর। এখন যে আকারে মহাভারত পাওয়া যায় তাতে এ কথা স্পষ্ট যে এই মহাগ্রন্থ কোন একজনের দ্বারা কোন এক বিশেষ কাজে রচিত হয়নি, পর্যায়ক্রমে রচিত ও সংক্রমিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এর স্তর গুলি হল ক প্রথম স্তুর অনুমানিক সাতশো থেকে পাঁচশো খ্রীস্টাব্দ, উম দ্বিতীয় স্তর অনুমানিক পাঁচশো থেকে দুইশো খ্রীস্টাব্দ, তৃতীয় স্তর অনুমানিক তি- দুশো থেকে তিনশো পঞ্চাশ খ্রীষ্টাব্দ। মহাভারত কাহিনীর কোন তিনজন ব্যক্তি ব্যাবহৃত হয়েছিল মহা- মহাভারতে আদিপর্বে বলা হয়েছে যে মহাভারত কাহিনী তিনবার তিনজন ব্যক্তির প্রতীক বিবৃত হয়েছে প্রথমে স্বয়ং ব্যাসদেব মহাভারত কাহিনী নিজের শিষ্য বৈশ্য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 লৌহ মর্ষণের পুত্র সৌতী সৌনিক প্রভৃতি ঋষিদের নৈ~নৈমি শারণ্যে এ কাহিনী শুনিয়েছিলেন। সৌতী বর্ণিত কাহিনীই বর্তমান মহাভারত।

মহাভারতে আঠেরোটি পর্বে মোট এক হাজার নয়শো তেইশটি অধ্যায় আছে। মহাভারত কয়েকটি সংস্করণ পাওয়া যায়। মহাভারতের প্রধান সংস্করণ দুটি উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয়। উত্তর ভার- উত্তর ভারতীয় সংস্করণ মুম্বাই থেকে এবং দক্ষিণ ভারতীয় সংস্করণ কুসমোকলুম থেকে প্রকাশিত হয়েছে। এই দুটি সংস্করণ কোনটিতেই খুব প্রমাণ্য নয়, উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পন্ডিত প্রবর V. S সুকথন করে সু~সুযোগ্য সম্প্রদায় সম্পাদনায় পুনের ভান্ডার ভান্ডারকর oriental research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 মহাভারতের অগ্রগতির বিভিন্ন স্তরের নাম নামগুলি কি, কি কি? মহাভারতকে বর্তমানে আমার, যে অবস্থায় পাই তাকে এই অবস্থায় পৌঁছাতে কয়েকটি স্তর অতিক্রম করতে হয়েছে। কোন কোন সমালোচক এর মতে সে স্তর আহ সেই তিনটি স্তর হল সেই তিনটি স্তর হল জয়, কেবলমাত্র কুরুপান্ডব পাঞ্চালদের বীরত্বপূর্ণ যুদ্ধ বিগ্রহের কাহিনী, এই পর্বের শ্লোক সংখ্যা আঠারোশো- আঠারো হাজার আটশো। ভারত বা ভারত সংহিতা। এই অংশ অন্যান্য অনুষঙ্গিক কাহিনী অর্থাৎ দুষ্মন্ত শকুন্তলা নল দময়ন্তী প্রভৃতি মহাভারতের কাহিনী ও উপখ্যান যুক্ত হয়েছে। মহাভারত আঠারোটি পর্বে বিভক্ত ও এক লক্ষ শ্লোক সমন্বি~সমন্বিত। মহাভারত মূলত কোন শ্রেণীর রচনা পরিদিষ্ট হয়? মহাভারতে তিন শ্রেণীর রচনা পাওয়া যায়। সৌত রচনা bird poetry এখানে করুপাণ্ডবের মূল কাহিনী বিবৃত। সৌত রচনা and legends, এতে জন্মেজয়ের সর্পযজ্ঞ, মনুমৎস্য প্রথা, সাবিত্রী সত্যবান প্রভৃতি অতিরিক্ত আচ্ছান উপাচ্ছান প্রভৃতি সন্নিবিষ্ট হয়েছে। এসব কাহিনীর মধ্যে দিয়ে ব্রাহ্মণদের মাহাত্ম্য প্রভৃতি প্রতিপালিত হয়েছে। যদি ভিক্ষুক ও সম্বন্ধের রচনা এগুলিতে নীতি ধর্ম সংক্রান্ত বিষয় বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে

বেশকুট কি? সম্পর্কে বেশকুট সম্পর্কে আলোচনা করো

গণেশ লিখবেন, কিন্তু গণেশ এই শর্তে লিখতে সম্মত হলেন যে তিনি লেখার সময় এক মুহূর্ত থাকবেন না, থামবেন না। বিচক্ষণ ব্যাসদেব এই ও গণেশকে এই শর্ত দেন যে না বুঝে তিনি কিচ্ছু লিখতে পারবেন না, ব্যাসদেব মাঝে মাঝে এমন জটিল ও দুরুহার্থ যুক্ত শ্লোক বলতেন যার অর্থ উদ্ধার করতে গণেশের সময় লেগে যেত, এই অবসরে ব্যাস পরবর্তী অংশ ভেবে নিতেন। ব্যাসদেবের এইরকম জটিল সমস্যাপূর্ণ শ্লোকই ব্যাসকুট নামে পরিচিত। ব্যাসদেব তাঁর যে পাঁচ জন শিষ্যকে মহাভারত কাহিনী পাঠ বা আবৃতির ই- শিক্ষাদান করেন তাদের নাম উল্লেখ করো। ব্যাসদেব মহাভারতের ব্যাপক প্রচার ও প্রবাসের জন্য তাঁর রচিত, তাঁর রচিত কাহিনী তাঁর প্রিয় পাঁচ শিষ্যকে উভয় ক্ষেত্রেই যাবতীয় বিবাদের মূলে রমনী একজন অপহৃতা, একজন লাঞ্ছিতা নারীত্বের অবমাননা উভয়ই, একজনকে উদ্ধার করার পর অর্ধবেশ- অশ্বমেধ যজ্ঞের আয়োজন অন্য একজনকে অপমানের জন্য প্রতিশোধ গ্রহণের পর রাজসূয় যজ্ঞের আয়োজন উভয় রমণীই একজনকে হরধনু ভঙ্গ করে অন্যজনের ক্ষেত্রে লক্ষ্যভেদ

মহাভারত ও রামায়ণের মধ্যে এ- কোনটি পূর্ববতী ছিল? রামায়ণ মহাভারতের পূর্ববতী, কারণ মহাভারতে রাম কাহিনীর উল্লেখ্য আছে। রামায়ণের সভ্যতা ও সংস্কৃতি মহাভারতের সভ্যতা ও সংস্কৃতির থেকে প্রাচীনতম। রামায়ণে আর্য অনার্য সভ্যতা দ্বন্দ্ব ও প্রতিষ্ঠার কথা বিবৃত। আর মহাভারতে আর্য সভ্যতা সুপ্রতিষ্ঠিত। রামায়ণ আদি কাব্য, বাল্মিকী আদি কবি এবং বিষ্ণুর দশাবতার প্রসঙ্গে রামকৃষ্ণের পূর্ববর্তী ঐতিহ্য অনুসারে রামায়ণের সূর্যবংশ মহাভারতের চন্দ্রবংশ অপেক্ষা প্রাচীনতর। মহাভারত পঞ্চমবেদ বলা হয় কেন? কারণ কবি বৈদ্যিক সাহিত্যে জনগণের কাছে কঠিন হয়ে পড়লো, তখন ইতিহাস ও পুরাণের মাধ্যমে বেদার্থ বোঝার ব্যবস্থা হল ইতিহাস পুরাণাভাং বেদম সমু পরবিহং ভয়তে। ইতিহাস ও পুরানকে পঞ্চম বেদ বলা হয় কারণ এগুলিতেই সকলেরই অবাধ অধিকার ছিল, ভেদ ছিল না।

হুম hello রাত্রি আমার কথা শুনতে পারছ? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি কি শুনতেছেন? তারপর আহ আমিও তোমার কথা শুনতেছি। তারপর কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? এই তো ভালো তুমি তো বহু দিন পর কল দিলা। কি অবস্থা বোলো কেমন? এই তো আমি আর বেশি ভালো নাই। আমাদের এইদিকে অনেক বেশি ঠান্ডা। আমি তো ভাবছি ঢাকার বাইরে বেশি ঠান্ডা পড়েনি এই বার। কিন্তু আমাদের এখানেও অনেক ঠান্ডা। ব্যাপারটা হচ্ছে, ঢাকায় তো সবসময় ঢাকায় তো normally ইয়ে হয়না ঠান্ডা হয় না। ঢাকা মোটামুটি কম ঠান্ডা। কিন্তু ঢাকার বাইরে মোটামুটি ঠান্ডা থাকে ঠান্ডা থাকে। হ্যাঁ সব সময় তো ঢাকায় ঠান্ডাটা একদম কম পরে বা শীত পরেইনা কিন্তু ঢাকার বাইরে অনেক শীত পরে।

হুম সেটাই তো। আমাদের এখন গত কয়েক বছরের তুলনায় আমাদের এইখানে অনেক বেশি ঠান্ডা। এখন কাঁপতে কাঁপতে তোমার সাথে কথা বলতেসি। কাঁপতে কাঁপতে ওহ আচ্ছা শীতের দিনে কিন্তু এমনি আলসেমি লাগে। কোনো কাজ টাজ করতে মন চাইনা। তারওপর এইবার এত ঠান্ডা যে, বাসা থেকেও বের হওয়া যায়না কাজ ফাজ থাকলেও। হুম ঠিক কথা বলছো। শীতের যে ঠান্ডার দিন মানুষের productivity কমে যায়। রক্ত জমে যায় মানুষ মানুষের যে শীতের দিন সারাদিন শুধু শুয়ে থাকতে চায়। এই একটা কথা ঠিক বলছো। শীতের দিনে কাজ করতে একদম ইচ্ছে করে না। সারাদিন মনে হয় বসে থাকি না হলে শুয়ে থাকি। আর গরমের দিনে আবার হয় তার উল্টো টা একদম। গরমের দিনে আবার বাসায় থাকতে ইচ্ছে করেনা। শুধু বাইরে গিয়ে বাতাস খাইতে ইচ্ছা করে। বাইরে যে বাতাস খেতে ইচ্ছা করুক না করুক কিন্তু easily হচ্ছে গিয়ে কাজ কর্ম করতে বা স্বাচ্ছন্দ বোধ করা হয় আর কি। ঘুম এর থেকে বেশি কাজ কর্ম করতে মজা লাগে। আর শীতের দিনে ঘুমাইতেই বেশি মজা। শীতে মানে গরমের দিন সব কিছু করতে ইচ্ছে করে। ঠান্ডার দিনে ইচ্ছা করেনা। শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে। হ্যাঁ এইটা ঠিক, কিন্তু এখন আমার সমস্যা তো university তে যাওয়া আশা করতে সমস্যা হয়ে যায়। এত ঠান্ডা পড়ছে আর এত সকাল বেলায় যাইতে হয় মানে university যাওয়ার জন্য university র গাড়ি ধরতে হয়। মোটামুটি সকাল পোনে ছয়টা পোনে সাতটা থেকে সাতটার মধ্যে আরকি ওই সময় তো কুয়াশায় কিছু দেখাই যায়না। এত সকাল বেলা আমি তো মোটামুটি গত কয়েকদিন এগারোটার আগে উঠিনা। সকালে শীত আমার উপভোগ করা হয় না।

এই তো তোমার তো অনেক মজা। রাতের বেলায় আরাম এ ঘুমাতে পারো। সকাল বেলায় এগারোটায় উঠো। কিন্তু আমার তো class এ যাইতে হয়। আমার

তাহলে তো তোমার daily life problem হইতেছে এই শীতের কারণে। হ্যাঁ শীতের কারণে problem তবে problem থেকে মজাও হয়। কারণ শীতের দিনে তো ঘুরতে খাওয়া দাওয়া করতে মজাই লাগে। কারণ শীতের একটা টা আমেজ থাকে কিন্তু হ্যাঁ সকাল বেলা উঠতে অনেক কষ্ট লাগে। এটা আরকি শীতের দিনে অনেক ধরণের পিঠা পাওয়া যায় খাইতে। তারপর ঘুরতে যাওয়া যাই শীতের দিন। গরমের দিনের চেয়ে শীতের দিনে ঘুরতে যাওয়া মনে হয় একটু বেশি মজা। হ্যাঁ শীতের দিনে তো সহজে তুমি ক্লান্ত হবেনা এটা একটা মজা। আর খাবার দাবার তো যেটাই test করবা ওটাই amazing. হম হম সেটাই তারপর কি শীতের দিন মানে হচ্ছে long trip এ গিয়েও শান্তি পাওয়া যায়। গরম মাঠে ঘাটে মানে গরমের কারণে একটু ঘুরতে গিয়েও মজা লাগেনা। সব সময় গরম সবাই ঘেমে যায়।

একটা জিনিস কি? শীতের দিনটা খুব অল্প থাকে। আর আমাদের দেশে বাংলাদেশে গরমের দিন তো একদম মনে হয় কি? বারো মাসের মধ্যে মোটামুটি দশ বা মানে আট নয় মাস গরমই থাকে। কারণ বার দেখো আমাদের কিন্তু ছয় ঋতুর দেশ। কিন্তু বাকি ঋতু গুলার টেরই পাওয়া যায়না। কিন্তু আসলে আমাদের দেশ ছয় ঋতুর দেশ হলেও মোটামুটি তিনটা ঋতু সম্ভবত দেখা যায়। একটা হচ্ছে গরম গ্রিস~ গ্রীষ্মকাল শীতকাল আর হচ্ছে কি যেন? বর্ষা কাল। হ্যাঁ হ্যাঁ বর্ষা কাল হ্যাঁ এইটা ঠিক বলছো। বর্ষাকালে হ্যাঁ বর্ষাকাল তো দেখা যাই যায়। বাকি তিনটা কাল বুঝাই যায় না দেখাও যায়না। শুধু মাত্র ফা পয়লা ফাল্গুন বলে একটা দিন আছে দেখে বুঝতে পারি। যে কোথা দিয়ে ফাল্গুন আসে বসন্ত আসে যায়? নাহলে তো জানতেই পারতাম না বসন্ত কাল শুরু হয় গেছে। না তারপরেও কিন্তু সব গুলো ঋতুর মধ্যে বসন্ত কাল best মনে হয়। উম ঠান্ডাও না আবার গরম ও না এরকম একটা আবহাওয়া। তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে শীত না গরম? আমার কাছে মনে হয় আমার কাছে শীত কাল এম~ এমনে পছন্দই একটু সমস্যাও হয়। আবার গরমও আছে। আমার কাছে মনে হয় যে, আমার কাছে আহ ওই যে যেই সময়টা হচ্ছে গিয়ে কাশফুল থাকে শরৎ কাল। ওই সময়টা আমার কাছে মনে হয় ভালো লাগে। হ্যাঁ শরৎ কাল কারণ ওই time টা আসলেই আমার কাছে মনে হয় গরম লাগতেছেনা আবার শীত ও লাগতেছেনা এরকম।

গরম শেষের দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমার তো সাধারণত যেহেতু চিকন মানুষ শীত শীত টাই বেশি লাগে গরম টা কম লাগে। শরৎ কালে হালকা গরম লাগেনা সবার? আমার তখন গরমই লাগেনা। একদম স্বাভাবিক লাগে। ওই temperature টাই আমার জন্য perfect.

মানে মোটামুটি ঠান্ডা তেমন কাবু করতে পারেনা। তবে গরমের দিনে মোটামুটি একটু problem হয়। pressure বাড়ে অতিরিক্ত ঘেমে যাই। এই জন্যেই তুমি শীতের পরের কালটা মানে ফাল্গুন আহ বসন্ত choose করসো। আর আমি শীতের আগেরটা choice করসি আর কি। হইতে পারে। তারপর হচ্ছে তুমি একটা কোন কোন ব্যাপারটা? এইবারে কিন্তু বৃষ্টির দিনে বেশি বৃষ্টি পরে নাই। তোমাদের ঢাকায় কিরকম বৃষ্টি হয়েছে এইবার? না এটা ঠিক বলছো। এই বছরটা আমি বৃষ্টি টেরই পাই নাই। মানে বৃষ্টি মনে হয় এতটাই কম হয়েছে যে, আমি ভাবতেসিলাম মনে হয় বছরের শুরুতে বৃষ্টি হচ্ছেনা মাঝখানে হবে মাঝে মাঝি তো হয় নাই। তারপর ভাবলাম শেষের দিকে হবে। But না তবে হ্যাঁ? একটা বৃষ্টির কথা মনে আছে এই ডিসেম্বর মাসে একদিন শীতের মধ্যে খুব শীতের মধ্যে বৃষ্টি হইলো অনেক সকাল বেলা, সেটা মনে আছে। হ্যাঁ হ্যাঁ এই তো কিছুদিন আগেই। আমাদের এলাকায় তো আমাদের এলাকায় তো বৃষ্টি হয় নাই সম্ভবত। হলেও আমি ঘুমাই ছিলাম টের পাইনি। শীতের দিনে বৃষ্টি হওয়াটা খুব অবাক বিষয়। কিন্তু শীতের দিনে বৃষ্টি হইলে আরো বেশি ঠান্ডা লাগে। আমার তো মানে শীতের দিনে বৃষ্টি হওয়াই উচিত না। আহ কি? একটা নভেম্বর rain বলে একটা কথা আছে। মানে অসম মানে দেখা যায়না। কিন্তু অসম্ভবও না সেরকম ক্ষেত্রে শীতের বৃষ্টিটা মানে ব্যাপারটা অসম্ভব না। কিন্তু হম বলেন বলেন

কিন্তু শীতের দিনে বৃষ্টি নিয়ে কিন্তু অনেক গান টান ও আছে। আর যখন হয় তখন মানুষজন এটা নিয়ে খুব মজা ও করে। একটা ইংরেজি গান আছে আর কি শীতের দিনে বৃষ্টি নিয়ে। Normally শীতের বৃষ্টি একটু romantic ই হয়। বৃষ্টিতে সবার মন romantic হয়ে উঠে। হ্যাঁ এইটা ঠিক বলছো। যে বৃষ্টি ব্যাপারটা সবারই পছন্দের সবারই কাছেই ব্যাপারটা একটুখানি romantic লাগে। আসলে কি? আমার কাছে মনে হয় বৃষ্টির দিনে বা বৃষ্টি হলে আমাদের মন ভালো হয় যায়। ঠিক কি কারণে হয়? এটার ব্যাখ্যা তোমার কাছে? আমি না ব্যাপারটা বুঝি লক্ষ্য করি কিন্তু তার আসলে ব্যাখ্যা কি সেটা জানিনা? ব্যাখ্যাটা বোঝা যায়না। কিন্তু আমরা আসলে প্রকৃতির সাথে তো নিজেদের কে অনেক relate করতে পারি। তো যখন বৃষ্টি হয় প্রকৃতি খুব fresh হয়ে যায়। নিজেদের মন অনেক fresh লাগে। মানে মনে হয় প্রকৃতির সাথে সাথে নিজেরাও আর কি একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছি। আর বর্ষা কালে লক্ষ্য করার বিষয় হচ্ছে বর্ষা কালের কদমফুল। ব্যাপারটা একটু unique. সারা বছর দেখা যায়না শুধু বর্ষা কালে কদম ফুল লক্ষ্য করা যায়। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো। তবে কদম ফুল আমার তেমন একটা পছন্দ না। কিন্তু দেখতে ভালোই লাগে। তুমি কদম ফুল দেখবা কবে? তুমি তো ঢাকাই শহর এ বেড়ে উঠেছ। কদমফুল দেখার সুযোগ হয়নি তো তোমার। হ্যাঁ ঢাকা শহরে বেশি দেখা যায়না। তবে আমার নানুর বাড়ির পিছনে একটা কদমফুলের আর গাছ ছিল। তো সেই সুবাদে আমি অনেক কদম ফুল দিয়া খেলছি ছোট বেলায়। এখন বেশ একটা ফোটেনা but হ্যাঁ দেখছি আমি

একটা কদমফুল আর একটা আলাদা একখানা গন্ধ আছে আমার কাছে। কদমফুলের গন্ধটা গন্ধটাই অনেকের পছন্দ অনেকের পছন্দ না। কিন্তু অনেক ফুলের মতো না এটা ঠিক বলছো গন্ধটা অদ্ভুত unique. আহ গন্ধটা unique দেখেই অনেকের মনেহয় পছন্দ না। কিন্তু কেমন একটা গন্ধ বিদঘুটে লাগতেছে। আবার যাবে অনেকের মনে হয় আর বর্ষা কালে হয়তো তোমার কৃষ্ণচূড়া ফুল ফুটে এটা তো নিশ্চই তোমার ভালো লাগে? এটা আমার অনেক পছন্দের ফুল, এটা ঠিক বলছো। কৃষ্ণচূড়া আমার অনেক হম লালরঙের কৃষ্ণচূড়া মোটামুটি সব মেয়েরই পছন্দের। আর কৃষ্ণ চূড়া আসলে জিনিষটা অপছেন্দ করার মতো কিছু ব্যাপার মানে আমার কাছে মনে হহইতে পারে। বাকি ও বলবে যে, কৃষ্ণচূড়া পছেন্দের না। আর বর্ষায় বৃষ্টির দিনে আর কি কি তোমার পছন্দ? বৃষ্টির দিনে যে, ওই মাটি ভেজা একটা গন্ধ যে থাকে খুব মানে প্রাকৃতিক একটা গন্ধ, ঐটা আমার কাছে মনে হয় অনেক refreshing. বর্ষা কালে আলাদা একটা ব্যাপার। আর এছাড়া সত্যি বলতে বর্ষা কালে না? আমার আহ ধরো বিকাল এ ছাদে যাওয়া, বাসার মধ্যে activities এইগুলোই বেশি পছন্দ। কারণ বৃষ্টিতেতো এত বেশি বাইরে যাওয়া যায়না। তবে হ্যাঁ বর্ষা কালে ছাদে বসে থাকতে ভালো লাগে। আহ ব্যাপারটা তোমার কাছে একটু romantic মনে হয়তো। গ্রামের মানুষ এর জন্য এই ব্যাপার গুলা কষ্ট কর। যেমন বৃষ্টির দিনে যে মাটি কাদা হয়ে যায়। কাদার মধ্যে হাঁটতে problem হয়। আবার অনেকে পিছলে পরে যায়। হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক বলছো। যখন বর্ষা কালে কাজ থাকে ধরো যখন আগে যখন coaching থাকতো বা tuition থাকতো তখন কোথাও যাইতে আসতে খুব problem হতো। কারণ রাস্তা ঘাট অনেক ছিপছিপে থাকতো।

হ্যাঁ হ্যাঁ যার কারণে মনে হতো উফ বর্ষা কাল কেন আসছে? ব্যাস আসলে সব জিনিসের ভালো দিকও আছে খারাপ দিকও আছে। হ্যাঁ এইটা ঠিক। সব জিনিসের ভালো দিক খারাপ দিক আছে। তবে প্রকৃতি আসলে সব ভাবেই সুন্দর। আর এক এক জনের এক এক ঋতু পছন্দ। এক একটা আবহাওয়া পছন্দ কিংবা আসলে সব আবহাওয়াই enjoy করার মতো, যদি তুমি করতে পারো। হম সেটাই enjoy করার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ এইটা আসলে তোমার উপর, তুমি কি ভাবে কোন আবহাওয়াই কি কাজ করতেছ? কিরকম enjoy করতেছ? এখন তোমার যদি কাজ কর্ম থাকে তাহলে সব আবহাওয়াই তোমার কাছে বিরক্তিকর লাগবে। সেটাই আর normally যখন মানুষ কোনো চাকরিতে ঢুকে যায় তখন তো আবহাওয়া আর মানে আবহাওয়া দেখার সুযোগ হয়না।

হ্যাঁ যার যে হচ্ছে busy তার কাছে সব দিনই সমান। আবার যে আনন্দ করতে পারে তার কাছে সব দিনই সমান। সব দিনই আনন্দের। সেটা গত দুইতিন দিন ধরে ঢাকায় ভালোই ঠান্ডা পড়ছে। তবে আজকে রোদ ছিল আজকে রোদ উঠছিলো এটা হচ্ছে কথা। আজকে দিনের বেলা আমি দেখলাম ভালোই রোদ উঠছে। রোদ উঠলে তো ঠান্ডাটা একটু কমে যায় তবে ভালোই। দিনের বেলা কম কিন্তু রাতের বেলা তো ঠান্ডা। আর এই দিকে আমাদের এলাকায় বাতাস অনেক ভয়াবহ। ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসটা অনেক ভয়ঙ্কর। হ্যাঁ ঠান্ডা বাতাসে কিন্তু ঠান্ডা লেগে যায়। আর আমার তো ঠান্ডার problem. এই শীতের আবহাওয়ার মধ্যে মানে ঠান্ডা আবহাওয়ার মধ্যে অনেক ঠান্ডা লাগে। ওহ আচ্ছা তোমার এই শী~ শীতের কারণে কি অসুখ হয়েছিলো আবার? শীতের কারণে অসুখ বলতে কি? এই ঠান্ডা লেগে গেছিলো আর একটু tonsil এর problem তো। তো ঠান্ডার মধ্যে বেশি ঠান্ডা ধরে ফেলছে আমাকে।

সব সময় সোয়েটার পড়বা গায়ে ঠান্ডা লাগাবা না। হ্যাঁ ধন্যবাদ এগুলো বলার জন্য। আমি চেষ্টা করি আসলে খেয়াল রাখার জন্য।

কিছু করার নাই শীতের enjoy করতে গেলে একটুখানি ঠান্ডা লাগতেই হবে। ঠিক না তারপরেও মানে নিজেকে মানে নিজের ক্ষতি করে enjoy করার দরকার নাই। হ্যাঁ এইটা ঠিক। তোমারও সাবধানে থাকা উচিত। যেহেতু তোমার এলাকায় অনেক ঠান্ডা পরে। আর এইবার তো আরো বেশি। তো তুমি ও সাবধানে থাকবা। আচ্ছা ঠিক আছে যেহেতু ঠান্ডা আমার friend হিসাবে তোমার আমি তোমাকে পরামর্শ দিলাম গায়ে বেশি ঠান্ডা লাগিও না। কাপড়চোপড় পড়বা শীতের দিনের।

বিদায়। সালামালাইকুম

কেমন আছেন? জি আপু ভালো আছেন আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে প্রায় পত্রিকায় দেখতে পাই যে এখন হচ্ছে আমাদের যে cinema শিল্প চলচ্চিত্র শিল্প আর কি এইটা হচ্ছে যে মানে কি বলবো মানে খুবই খারাপ অবস্থা তো এখানে হচ্ছে ভালো বিনিয়োগ হচ্ছে না, তারপর হচ্ছে ভালো মানে ছবি হচ্ছে না, তো মানে মানুষ হচ্ছে cinema দেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তো আপনারও কি হচ্ছে cinema দেখার প্রতি আগ্রহ আছে?